হ্যাঁ but দশ হাজার টাকা বলছে। মানে যখন registration করাবো দশ হাজার টাকা জমা হবে। হ্যাঁ তারপরে আট হাজার করে প্রতি মাস জমা দিতে হবে আমাদেরকে এরকম আছে, কিন্তু ওটাই বলছি অনেক expensive যাচ্ছে।

কিন্তু আমি দেখেছি একটা জিনিস কি এখানে scholarship ও হয়। দু একটা exam হয় জানিস। ওই exam এ কি হয় কি যদি আমি মানে বলতে গেলে আমি ওই exam এ, যদি ভালো result করি তাহলে আমাকে eighty percent অব্দি scholarship আমরা পেতে পারি, ধরে নে হ্যাঁ আরে আমি যা ভাবছি কি যদি আমি eighty percent না,

হ্যাঁ কিছু না কিছু তো ছাড় দিতেই হবে। হ্যাঁ ওরা বলেই দেয়, হ্যাঁ ওরা বলেই দেবে কি রকম হবে না হবে কি হবে সেই ভাবনা।

আজকে হয়ে গেলো পঁচিশ তারিখ সোমবার কিন্তু।

সোমবার ভাবছি ওইখানে আটটা শুনেছি।

ওইটা করলে কি হবে কি আমাদেরও বুঝতে পারবো না হলে আবার দেকলাম টাকা বাকা দেওয়ার পরে পড়াই কিছু হচ্ছে না তাহলে তো পুরো টাকা বেকার হয়ে গেলো। হ্যাঁ বাবা মা থেকে টাকা আনছি আর যদি না পড়া করে যাও যদি ভালো না করে তাহলে ওরা কি যে করবে জুতো পেটা করবে। ওটাই ওটাই ওটাই তাই জন্য ভাবছি কি একটূ ভালো করে করি করলে কি হবে কি সবকিছু ভালো থাকবে সবকিছু ভালো হবে, তাই ওটাই করছি ঠিক আছে। আর এমনি বই সইও কিনতে হবে, হ্যাঁ বই টই না কিনলে নিজ ভাবে ভাবছি একটা লুসেন্ট নিয়ে নেবো।

পড়া হ্যাঁ দুশো দুশো টাকা দাম আছে বেশি না, তাহলে কি হবে কি আমরা start করবো। হ্যাঁ হ্যাঁ একসাথে পড়বই। হ্যাঁ ওটাই তো বলছি অনেক easy হয়ে যাবে কাজটা। কাজটা অনেক, হ্যাঁ তাহলে আমরা দুজন দুটো বই একা একা কিনে কি লাভ? আলাদা আলাদা করে কিনি তোর পড়া হয়ে গেলে আমি নেব আমি পড়া হয়ে গেলে তুই নিবি আবার কি আছে হম না না না ও ছ মাস কি পনেরো দিনের জন্য বইটা পুরনো হয়ে যাবে কিন্তু এইটাই কিনছি কেন কি নতুন addision হম পড়তে হবে এটাই ব্যাপার আছে।

হ্যাঁ একটা কাজ করব মৌলালি চলে যাব, আগে মৌলালি থেকে ভেতর দিয়ে হেঁটে হেঁটে তোমার হিন্দ cinema দিয়ে হেঁটে হেঁটে সোজা একদম কলেজ স্ট্রীট বেরিয়ে যাব, ওইখান থেকে বই কিনে নেব। যেখান থেকে বই দেখবো যেখানে discount ভালো পাবো ফালতু কি auto, bus এ বসবো টাকা লাগবে দশ পনেরো টাকা কুড়ি টাকা লেগে যাবে ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে. Bus এ যাবো তার থেকে ভালো একদম হিন্দ cinema চলে যাব। ওইখান থেকে একদম সোজা মারবো সোজা মেরে ওইখান থেকে বই সই কিনে দুটোই বই তো আছে যেখানে ধরে নাও পঁচিশ থেকে ত্রিশ percent off পাবো। এখান থেকে বইটা কিনে নেব বইটা কিনে নেবার পরে,

হম হ্যাঁ তাহলে ওইটাই কিনো।

এটা করে id card হ্যাঁ shirt পরতে হবে t-shirt চলবে না ঠিক আছে, জুতো পরতে হবে চটি টা পরতে হবে না ঠিক আছে, চো তাহলে রাখি হম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী বাংলা সাহিত্যের একটি ধ্রুপদী জীবনীমূলক উপন্যাস। আহ উনিশশো আঠাশ সালের একটি সাময়িক পত্রের ধারাবাহিকভাবে উপন্যাসটি প্রকাশিত হতে শুরু করে এবং উনিশশো ঊনত্রিশ খ্রীষ্টাব্দে। উপন্যাসটি একটি দরিদ্র পরিবারের নিজের গ্রামের ভিটেতে টিকে থাকার লড়াই এবং সেই পরিবারের ছেলে অপুর বেড়ে ওঠার বর্ণিত রয়েছে। উপন্যাসের পরবর্তী অংশে বাবা-মায়ের সঙ্গে অপুর গ্রাম ছেড়ে যাত্রা এবং কাশি বাসের কাহিনী রয়েছে সত্যজিৎ রায়ের অপরাজিত নামক পরবর্তী চলচিত্রের দেখানো হয়েছে। উনিশশো চুয়াল্লিশ, খ্রীষ্টাব্দে Signet Press এর আহ চিত্র লেখক চিত্রলেখন নকশাকার হিসেবে কর্মরত থাকাকালীন সত্যজিৎ রায়ের পথের পাঁচালী উপন্যাস টি একটি নতুন অখন্ড সংস্করণ এর, অংকন করেন ছবি নির্মাণের জন্য পথের পাঁচালী চলচ্চিত্রের কোন চিত্রনাট্য লেখা হয়নি। সত্যজিৎ রায়ের আঁকা ছবি এবং পিথা গুলি থেকেই এটি নির্মিত হয়েছে। তিনি উনিশশো পঞ্চাশ খ্রীষ্টাব্দে London এর উদ্দেশ্যে সমুদ্রযাত্রা সময় এই সকল note গুলো লেখেন। অপুর পাঁচালী বইতে সত্যজিৎ রায় লিখেছিলেন,

রদবদল করেছিলেন। উপন্যাসের শুরুর দিকে গ্রামের মন্দিরে সকলের সামনে ইন্দির ঠাকুর ঠাকুরণের মৃত্যু ঘটে কিন্তু চলচ্চিত্রে অপু ও দুর্গা তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন। চলচ্চিত্রের অপু ও দুর্গা train দেখার জন্য দৌড়ানোর দৃশ্যটি ও উপন্যাসে নেই। বর্ষায় ভিজে প্রচন্ড জ্বরে দুর্গার মৃত্যু ঘটে বলে চলচ্চিত্র দেখানো হলেও উপন্যাসে মৃত্যুর কারণ অজানায় রাখা হয়েছে। হরিহর রায়ের পরিবারে গ্রাম ত্যাগ করে চলচ্চিত্র শেষ হলেও উপন্যাস এইভাবে শেষ হয়নি। পথের পাঁচালী চলচ্চিত্রে নির্মিত হয়েছে আগেই কানু বন্দ্যোপাধ্যায়ের বাংলা চলচ্চিত্র জগতে, একজন প্রতিষ্ঠাতা ছিলেন। সত্যজিতের বন্ধুপত্নী করুণা বন্দ্যোপাধ্যায় ভারতীয় গণনাট্য সংঘের একজন অপেশাদার অভিনেত্রী ছিলেন। দুর্গার ভূমিকায় অভিনয় করান পূর্বে উমা দাশগুপ্ত কয়েকটি নাটকে অভিনয় করেছিলেন। অপুর চরিত্রে অভিনয় করানো হয় সত্যজিৎ পাঁচ থেকে সাত বছরের সত্যজিৎ পাঁচ থেকে, সাত বছরের শিশুর সন্ধান সংবাদপত্রের বিজ্ঞাপনে দেন। কিন্তু কোনো বিজ্ঞাপনের মারফত আশা কোন ছেলেকেই তার পছন্দ হয়নি। কিন্তু সত্যজিতের স্ত্রী বিজয়া রায়, তার বাড়ির নিকটে সুধীর বন্দ্যোপাধ্যায় নামে একটি ছেলেকে লক্ষ করেন এবং অবশেষে অপুর চরিত্রে তাকেই পছন্দ করা হয়। ইন্দির ঠাকরুনের, চরিত্রে অভিনয়ের জন্য সত্যজিৎ কলকাতায় নিষিদ্ধ পল্লী থেকে চুনিবালা দেবী নামক একজন পুরাতন নাট্যাভিনেত্রী কে খুঁজে বের করেন অন্যান্য বিভিন্ন অনুলেখ্য চরিত্রে, বড়াল গ্রামের বাসিন্দারা অভিনয় করেন। চলচ্চিত্রটিতে চিত্রগ্রহণ শুরু হয় উনিশশো বায়ান্নো সালের সাতাশে October প্রধান, চিত্র ধারণের জন্য কলকাতার নিকটবর্তী বড়াল গ্রামটিকে নির্বাচন করা হয় এবং রাতে দৃশ্যগুলি studio তে ধারণ করা হয়েছিল। কলাকুশলীদের জন্য অনেকজন প্রথমবারের মতো কাজ করেছিল। তারমধ্যে সত্যজিৎ রায় নিজেও উম এবং চিত্রগ্রহণে সুব্রত মিত্র যিনি তার পূর্বে কখনো চলচ্চিত্রে camera চালান নি। শিল্পনির্দেশক বংশী চন্দ্রগুপ্তের পেশাদারী অভিজ্ঞতা ছিল যিনি অন্যান্য বিভিন্ন চলচ্চিত্রের সঙ্গে আগে যুক্ত ছিলেন এই চলচ্চিত্রের পর মিত্র এবং চন্দ্রগুপ্ত,

শুরু থেকেই পথের পাঁচালী বাস্তবতাবোধ কর্মী বর্ণনায় ধারণ করেন।

উনিশশো ঊনপঞ্চাশ সালে Ranoyar তার low flow চলচ্চিত্রের চিত্র ধারণের জন্য কলকাতায় আসেন। উনিশশো চল্লিশ সালে প্রতিষ্ঠিত কলকাতার Film Society প্রতিষ্ঠায় সদস্য সত্যজিৎ রায় তার গ্রামের বিভিন্ন স্থানে নিয়ে যেতে সহায়তা করেন। যখন সত্যজিত, যখন সত্যজিত Ronaya কে পথের পাঁচালী চলচ্চিত্র নির্মাণের, দীর্ঘদিনের ইচ্ছার কথা জানান Ranoyar তাকে কাজ শুরু করবার জন্যে উদ্দেশ প্রদান করেন উৎসাহ প্রদান করেন উনিশশো পঞ্চাশ সালে সত্যজিৎ যে বিজ্ঞাপন নির্মাণ agency র কাজ করতেন,

Vittorio De Sica নব্য ব্যস তবতাবাদী চলচ্চিত্র Ladri di biciclette নামে ব্যাপক প্রভাবিত হয় উনিশশো বিরাশি সালে এক, বক্তৃতায় সত্যজিৎ বলেন তিনি মঞ্চ থেকে চলচ্চিত্র নির্মাতা হওয়ার জন্য এসেছেন এই চলচ্চিত্রটি তাকে বিশ্বাস জাগিয়েছে যে বাস্তবতাবাদী কে চলচ্চিত্র নির্মাণ সম্ভব। অপেশাদার অভিনয়শিল্পী দিয়ে বিভিন্ন বাস্তবিক স্থানে চলচ্চিত্র নির্ধারণ করা হয়েছিল চলচ্চিত্রের সুর দান করেন সেতার বাদক, রবি শংকর তিনি সে সময় তাঁর কর্মজীবনের প্রারম্ভিক পর্যায়ে ছিলেন তার অভিষেক হয়েছিল উনিশশো ঊনচল্লিশ সাল ভারতীয়, শাস্ত্রীয় সঙ্গীতের রাগ ব্যবহার করে এই চলচ্চিত্রটি এই চলচ্চিত্রে সঙ্গীত আবহ তৈরি করা হয়েছিল যার অধিকাংশই সেতার ব্যবহার করে হয়েছিল the village boys এর একটি সংখ্যায় এই চলচ্চিত্রের সঙ্গীত সম্পর্কে বলা হয়েছে একইসঙ্গে শোক পূর্ণ ও উল্লাসিত এবং এটি, The Guardian এর দুহাজার সাত সালে পঞ্চাশটি সেরা চলচ্চিত্রের সংগীতের তালিকায় নথিভুক্ত হয়েছিল এছাড়া বলা হয় এছাড়া বলা হয় এটি The Beatles হিসেবে George Harrison কে প্রাভাবিত করেছিলেন রবিশঙ্কর আবহসঙ্গীতে সুর করার পূর্বে প্রায় অর্ধেকের বেশি সম্পাদিত সংস্থার আহ সংস্করণ করেছিলেন কিন্তু তার পূর্বেই তিনি এই গল্পটির সঙ্গে পরিচিত, পরিচিত ছিলেন রবিনসনের মতে রবিনসনের মতে তখন, আহ তখন রায় শংকরের সঙ্গে সাক্ষাৎ করেন শংকর একটি লোক ভিত্তিক কিছু কিন্তু কিছুটা অত্যাধুনিক সুরের গুঞ্জন শুনিয়েছিলেন একটিবাঁশি একটি বাঁশের বাঁশিতে তোলা সুরই, এই চলচ্চিত্রের প্রধান সুর হিসেবে ব্যবহৃত হয় অধিকাংশ সুর এক রাতের মধ্যেই সম্পন্ন হয়েছিল যার সময়কাল ছিল প্রায় এগার ঘণ্টা শংকর দুই একক, সেতারের সুর করেছিলেন একটি দেশরাগভিত্তিক সুর এবং একটি তড়িরাগ ভিত্তিক এছাড়া তিনি তার সায়ানেরএকটি পদদিপ রাগ সৃষ্টি করেন যা, হরিহর যখন দুর্গার মৃত্যুর খবর জানতে পারলেই সেই দৃশ্যে ব্যবহৃত হয়েছিল সংগীতের এই অংশ চলচ্চিত্রটির চিত্রগ্রাহক সুব্রত মিত্র সেতার বাজিয়েছিলেন সত্যজিৎ রায় তার, দল দীর্ঘ সময় ধরে নির্মাণ পরবর্তী ধাপে কাজ করতে থাকে যাতে Museum of Order Art এ উনিশশো পঞ্চান্নো সালের May মাসের ভারতের Textile and Ornamental Arts প্রদর্শনীতে চলচ্চিত্রটি ঠিক সময়ে জমা দিতে পারেন The Story of Apu and Durga নামে জমা দেওয়া চলচ্চিত্রটি কোন অন্তভাষ্য ছিল না।

ছয় সপ্তাহের ধারাবাহিক প্রদর্শনীতে এটি অন্যতম পরিবেশন পরিবেশনা ছিল এছাড়া এই প্রদর্শনীতে সরোদ বাদক আলী করবার খান, ও শান্ত রাওয়ানের মার্কিন যুক্তরাষ্ট্রের অভিষেক ঘটে MOMM এ তেসুরা may পদ প্রদর্শিত পথের পাঁচালী চলচ্চিত্রটি সমাদৃত হয় এরপর, চলচ্চিত্রটি কলকাতায় কলকাতায় আসে এবং প্রচুর পরিমাণে জনপ্রিয় হয়ে ওঠেন ভারতে চলচ্চিত্রটি ভূয়সী প্রশংসা লাভ করে। অন্য কোন ভারতীয় চলচ্চিত্রের সঙ্গে এর তুলনা, বাতুলতা মাত্র পথের পাঁচালী একটি বিশুদ্ধ চলচ্চিত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায় কলকাতার প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্য একটি বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়।

কানের প্রদর্শনীর পর Lily Anderson মন্তব্য করেন পথের পাঁচালী চলচ্চিত্র।

আপনি যখন facebook open করেন চোখের সামনে যা কিছু দেখতে পান সবকিছু এই HTML এবং CSSDdesign করা এখন যদি আপনি কোন একটা post এর like করেন comment করেন share করেন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 আর এই রকম Programming language যারা যানেই তাদের কে বলা হয় Web developer এই রকম ভিন্ন ভিন্ন অনেক Programming language আছেন যেমন জাভা পাইথন chd আরো অনেক কিছু এখন আপনাকে কীত্ত Currency তৈরি করতে হবে Box India wave করতে হবে এবং Application development করতে হবে সেই ক্ষেত্রে আপনার এই রকম একটি Programming language শিখেলে হয়ে যাবে আপনারা চাইরে কোনো এক সুময় আপনাদের কে আমি Programming language শিখিয়ে দেব প্রাথমিক অবস্থা আপনি যদি কোনো Programming language না জানেন তাহলে একটি কৃতিম Currency তৈরি করতে পারবেন কেননা প্রত্যেকটি কৃতিম Currency এর Coding open আপনি Download করতে এখন চলুন আমরা একটি ptocurrency তৈরি করি ptocurrency নাম দিলাম black man coin এই সিম্বল হচ্ছে back coin হয়ে গেল আমাদের digitalptocurrency আমার account এই পাঁচশো টি racket coin আছে

এই পাঁচতা black coin নতুন করে আমার programming code থেকে উৎপন্ন হয় এই ভাবে করে আমি আমার programming set করে দিয়েছি সর্বমোট একুশ মিলিয়ন Black coin মাইন হবে এই পরবতীতে আর নতুন করে black coin মাইন হবে না একুশ মিলিয়ন black coin মাইন হয়ে যাবার পরে আমাদের এই মাইলাররা আছে যারা transaction গুলো সম্পূর্ণ করতেছে তারা তখন শুধু মাত্র একটা transaction ফি পাবে নতুন করে একটা block তৈরি করার জন্য তারা কোনো rewards পাবে না এই মাইনার দেড় সম্পর্ক জানতে হলে block দেখে আসতে পারো link description box দেওয়া আছে এখন দেখুন আমরা যে backs point তৈরি করলাম এই backs point এর market এই মূল নেই এখন আসুন এই backs point ভ্যালু ক্রিয়েট করি আমার বন্ধু বান্ধবে কাছে এবং আপনাদের কাছে আমি আমার এই backs point project তুলে ধরবো এবং coin টি কেনার জন্য আপনাদের কাছে offer করবো আমার কাছে যেহেতু পাঁচশো backs point একটু valu ক্রিয়েট করবো যেটা next month এর মধ্যে পাঁচ টাকা হয়ে যাবার সম্ভবনা আছে এখন এই project এর সবকিছু করার জন্য আমাকে টাকা দিবেন আমি আপনাদিকে coin দিবো পরবতীতে আপনারা এই coin টি transaction করবেন এবং এই Transaction টি Complete করার জন্য help করবে আমাদের মাইনাসরা এবং এই মাইনাসরা প্রত্যেকটি block তৈরি করার জন্য পাঁচ তা করে back coin rewards পাবে আর এই ভাবে আমার desk coin বাড়তে থাকবে আমার coin টি বতর্মানে একদম Initial পর্বে আছে এই রকম Initial পর্বে coin এই জন্য মূল অফারই কে বলা হয় Initial coin offering যেটাকে আমরা বলি ICO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 এইবার আমার operation রান করার জন্য আরো funding প্রয়জন হবে তখন আবার আপনাদের কাছে বা public এর কাছে আমি funding চাইব এবং এই funding মাধ্যামে আমি আপনাদিকে আমার company সেয়াই দিব এবং company কে ভোট অধিকার দিবো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 আসা করি এখনো আপনারা ptocurrency শুরু থেকে শেষ সম্পূর্ণ বুছে ফেলেছেন কিন্তু ptocurrency এই বিশাল আলোচনাই আমি Bitcoin নাম একবারে মুখে আনিনি অনেকে মনে করে ptocurrency মানেই হলো Bitcoin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

এই ptocurrency আপনি কোথায় পাবেন সর্ব প্রথম আপনার একটি ptocurrency এর একটি account লাগবে যেটাকে বলা হয় wallet এই রকম একটি wallet এর আপনাকে একটা account create করতে হবে market প্রচুর পরিমানে wallet এর application আছে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 এই trading জিনিস তা কি আমরা সবাই জানি যে ptocurrency দাম সবসুময় ওঠা নামা করবে যেমন একটি bitcoin এখন আছে চলিশ হাজার dollar এর উপরে হয়তো বা দুই তিন বছর পর একটা সাত থেকে সত্য হাজার dollar course করে যাবে এখন যদি আপনি bitcoin কিনে রাখেন তাহলে দুই থেকে তিন বছর পরে বেশি দামে ইটা বিক্রি করতে পারবেন আর এই ভাবে মানুষ ptocurrency এর trading করে বড়ো লোক হয়ে যায় তবে ফকির হয়ে যাবার সম্ভবনা এখন আপনি trading কোথায় করবেন trading করার জন্য অনেক ধরণে exchange আসে যেখানে আপনাকে একটা account Create করতে হবে তার পরবর্তীতে আপনি trading শুরু করে দিতে পারবেন এই রকম কয়েকটি নামি দামি exchange নাম আমি description box দিয়ে রাখবো

অবৈধ বলে গণ্য হবে এখন যদি আপনি প্রশ্ন করেন এই ptocurrency ভবিষৎ কি বা বাংলাদেশ কত দিলে ptocurrency বৈধতা দিতে পারে আমার কাছে personal মনে হয়েছে ptocurrency হচ্ছে future

already এলসাল ভেদর নামক country bitcoin কে তাদের national currency বানিয়ে ফেলেছে এই বিনিময়ে মাধ্যম বা currency কোথা থেকে আজ কোথায় চলে এসেছে শুধু মাত্র আপনাদের জীবনকে সহজ করার জন্য আপনারা কোনো এক সময় বলেছিলেন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 কাগজের টাকা পরবর্তীতে বললেন কাগজ গ্রহণ করতে পারবো না চলে আসলো debit card credit card bank check আরো কত কি পরবর্তীতে বললেন এগুলো আর গ্রহণ করতে পারবো না চলে আসলো digital currency এবং ptocurrency যেগুলা আপনার mobile application মাধ্যমে transaction করা সম্ভব এখন যদি আপনারা বলেন আমরা mobile এর বহন করতে

যেখানে আপনার মাথায় একটি artificial chip লাগানো হবে এবং সেখানে সমস্ত Transaction Store করা হবে Already এলেন মার্শ এই রকম একটি chip তৈরি করে ফেলেছে যে project নাম দিয়েছে নিউ আলী এই পরবর্তীতে আপনারা যদি বলেন এখন আমরা নিজেদের কে বহন করতে পারবো না সেই খানে কোনো সমস্যা নেই আপনারা ঘুমিয়ে থাকবেন

এই রকম virtual জগৎ বা metabase নিয়ে already মার্ক জাকারবার্গ কাজ শুরু করে দিয়েছে হয়তো বা কিছু দিনে মধ্যে আমরা একটি virtual পৃথিবী দেখতে পাবো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 আমার উদ্দশ ছিল আপনাদেরকে ptocurrency এবং currency সহজ ভাষাই শুরু থেকে শেষ পর্যন্ত বোঝানো আমি আরো দুই ভাগ এগিয়ে আপনাদিকে শেষ করে দিলাম জানিনা এই দুই ভাগ কোনো দিন সম্পর্ন হবে কি না

যাদের হয়তো বা অনেকি আমি চিনি না কিন্তু আপনারা আস্তে হস্ত আমারি একটি family member হয়ে যাচ্ছেন এবং আমি চেষ্টা করবো আমার এই family member দের জন্য নতুন নতুন কাজ শেখানো এবং নতুন নতুন কাজ শিখে কি করে online থেকে টাকা income করতে হয় এই প্রত্যেকটি জিনিস আমি অপনাদিকে সহজ ভাষাই বোঝানো চেষ্টা করবো তো দেখা হচ্ছে পরের video তে ভালো থাকবেন আমার প্রত্যেকটি channel এ

যেটা বলছিলাম Indian Indian cinema র মুখ উজ্জ্বল করছে হচ্ছে south Indian industry bollywood এ এত cinema বেরোচ্ছে না ভুল ভাল cinema সব flop করছে আর south Indian movie তে movie release করল যেটা অস্কার পেল মানে বিশাল ব্যাপার সারা India র মুখ উজ্জ্বল করে ফেলল একটা cinema হম তোমার বেশি বেশি ভালো লাগে কি দেখতে south Indian দেখতে নাকি bollywood দেখতে নাকি বাংলা cinema

south Inidan movie তো dubbing করে বাংলাতে চালাচ্ছে হিন্দিতে তে চালাচ্ছে

না হিন্দি দেখেছি south Indian movie হিন্দি বেশি হয় বাংলা দুএকটা cinema আছে, আমি দেখেছি মাঝে মাঝে বিভিন্ন channel এ দেয় south Indian movie কিন্তু বাংলা dubbing করা channel এ দেয় না তো phone এ দেখি phone এ দেখো south Inidan আহ hero চেনো hero heroine এরকম চিনি ত

যেমন সাই পল্লবী নাগা চৈতন্য রশ্মিকা তারপরে রশ্মিকা মান্দানা national crush

কাজল আগরওয়াল শ্রুতি হাসান

হম নয়ন তারা wife of surya ওর husband ও নয়নতারার husband ও hero আর এইযে হিন্দি cinema release করলো না কিছু দিন আগে শাহরুখ খানের পাঠান

পাঠান cinema একটা বিশাল টাকার ব্যবসা করেছে প্রচুর টাকার ব্যবসা করেছে কিন্তু আহ শুধু টাকার ব্যবস্যা এ করেছে মানে বিশাল টাকা income করেছে কিন্তু কোনো award ফেওয়ার্ড দিয়া সারা পৃথিবী ব্যাপী যে সুনাম south Indian movie র মতো ঐরকম জায়গায় এখন আর নেই পুরো bollywood যেন ধস নেমে গেছে বাংলা cinema মানে মাঝে না যখন মানে আরো ধরো প্রায় পাঁচ সাত বছর আগে যখন উম তখন তুমি অতো মনে হয় movie টুভির অতো খবর নিতে না বা দেখতে না অতো সময় ও ছিল না তো ওই সময়টাই বেশ কিছু cinema release করেছিল যেগুলো প্রচুর national award ফেওয়ার্ড পেয়েছে অস্কার পর্যন্ত কেউ পৌঁছতে পারে নি কিন্তু film fair award ফেওয়ার্ড পেয়েছে, সৃজিত মুখার্জীর autograph photograph যে cinema গুলো ওই সময় বেরোলো প্রচুর cinema একটা সময় ব্যাপক উঠে গেছিলো বাংলা cinema কিন্তু হটাৎ white and black যে movie গুলো সেগুলো ভালো লাগছে বাঘাযতীন গুপিগায়েন বাঘাযতীন তারপরে আছে ওই টা কি যেন বসন্ত বিলাপ তারপরে আরো কতো আরো আছে না

বাহ আর আর একটা আছে না সেই দেওয়া নেওয়া হম

এখনকার cinema গুলো দেখোনা খুব একটা না?

এখনকার cinema তো নাম ই জানি না জিৎ দেব আর নাম ই জানো না কেউ দেখেই না এখন যা অবস্থা এগুলোর তবে একটা জিনিস জানতো english এর ডিজনি movie দেখি ডিজনি হটস্টার

ডিজনির যে main main যে অনেক গুলো আছে না যে কিছু কিছু বই আছে যেইগুলো সব থেকে favourite তো ওই ওইটা যেটা হচ্ছে ওই যে rose plant

আমি খুব একটা দেখি না দেখিই না কি আমি hollywood movie দেখিই না hollywood এর বিশাল আহ জায়গায় চলে যাওয়ার জন্য সেই shark ফার্ক ওই গুলো দেখতাম তাও হিন্দি dubbing তারপরে আর দেখিনা hollywood movie আর হ্যা হিন্দি dubbing করা থাকলে দু একটা দেখি তাও দেখি না

দেখি south Indian movie সবচাইতে বেশি দেখি bollywood movie খুব একটা দেখি নি কোনটা ওই যেটা বললে rose and কার কথা বললে ওই টা না ওটা হচ্ছে beauty and beast আহ মানে fantastic movie একদম মানে খুবই সুন্দর ওটার মত আমার কাছে তো ওটা first আমার favourite ই actually award beauty and beast

beyblade তো অনেক cartoon চরিত্র থাকতো না বড়ো হয়ে যেইগুলো cartoon দেখতাম ছোট বেলায় সেইগুলো বড়ো হয়ে movie দেখেছি আর এর আগের বার অস্কার পেয়েছিলো একটা south কোরিয়ান movie movie টার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না কিন্তু cinema টা আমি দেখেছিলাম কিন্তু dubbing করা অসাধারণ cinema আর এত সুন্দর গল্প না সে মারাত্মক গল্প ওই যে কোরিয়ানে মানে প্রচুর এরকম হয় কোরিয়ান এ না আহ মানে south কোরিয়াতে বড়ো লোকরা প্রচন্ড বড়ো লোক আর গরিবরা প্রচন্ড গরিব মানে মাঝখানে কেউ নেই এক শ্রেণীরা

মধ্যবর্তী শ্রেণীর কেউ নেই এবার কি হয় ওখানে প্রত্যেকটা নিম্ন বৃত্ত্ব শ্রেণীর মানুষরাই উচ্চ বৃত্ত্ব শ্রেণীর মানুষের বাড়ি কাজ করে দিন চালায় বড়োলোকদের বাড়ি হ্যাঁ হ্যাঁ পুরো কৃতদাস type এর থাকে, এইবার ওই cinema তে দেখানো হয়েছে যে একজন কৃত দাস মানে ওই ওই বাড়ি কাজ করে একজন একটা ছেলে যে কি না একটা মেয়ে এসছে যে কিনা ওই বাড়িটির সমস্ত কিছু নিজের নামে করে নেবে plan করে এবং আস্তে আস্তে ওই বাড়িতে ওই মেয়েটার মা কে কাজের লোক হিসাবে ঢোকায় বাবা কে driver হিসাবে ঢোকায় ভাই কে আহ private tutor হিসাবে ওই বাড়ি ঢোকায় মানে ওই বাড়ির মালিকদের পুরো brain wash করে ফেলে brain wash করে এদের সবাই কে ওই বাড়িতে ঢুকিয়ে দেয় এবং last এ

দেখলাম দারুন দারুন লেগেছে আমার cinema তুমি তো বাংলা cinema খুব একটা দেখো না বাংলা cinema য় না জিতের নতুন একটা cinema release করছে চেঙ্গিজ cinema টার নাম এই cinema টা প্রথম প্রথম বাংলা cinema হিসাবে হিন্দিতে dubbing হতে চলেছে প্রথম বাংলা cinema এটা হ্যাঁ